এখানে তিনটি শার্ট রয়েছে এক--

একটু লাল কালার দেখা যাচ্ছে।

বই পড়তে এবং একটি লোক রয়েছে।

এবং মাঠটি সবুজ বনানীতে ঘেরা।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি পাহাড়ের গুহার--

অনেক কিছু দেখতে পাওয়া যায় যেমন--

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি বাজারের ছবি।

তার নাম হচ্ছে ভাডিলাল ।

পার্কটি সবুজে ঘেরা।

আর নাম আদি রাধা টেক্সটাইল ।

সাজিয়ে রাখা হয়েছে দোকানটিতে।

ব্যায়াম করার জিনিসপত্র যেমন- ডাম্বেল --

যেখানে শরীর চর্চা করা যায় প্রত্যেক দিন এসে এখানে মেয়েরাও শরীরচর্চা করতে পারে ছেলেরাও শরীরচর্চা করতে পারে।